এবং কেক রয়েছে লাড্ডু রয়েছে।

ফটো -টিতে দেখা গেছে ইস্কুল -এর পাশে দুইজন টিচার তারা বাইক নিয়ে আসছে।

আর পিছনে তার একটি বাড়ি রয়েছে কৃষকের

কারণ এই দিন রবিবারের ফটো এটি তোলা হয়েছে।